এখানে একটি স্কুলের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

কাগজ দিয়ে কিছু তৈরি করছে।

এখানে একটি অনুষ্ঠান বাড়ির দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একটি অটো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

কিছু মানুষজনকে সাইকেল -এ ও হেঁটে যেতে দেখতে পাওয়া যাচ্ছে।

একটি ছোট পুকুর এই ছবিতে লক্ষ্য করা যাচ্ছে।

মন্দিরটির সামনে কিছু ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানটির নাম এম জে ইলেকট্রনিক্স লেখা আছে।

মাঠটির ওপর কিছু পিলার গাড়া রয়েছে।

উপরে পরিষ্কার আকাশ লক্ষ করা যাচ্ছে।

একটি আঠার বোতল এই ছবিতে দেখা যাচ্ছে।

দোকানটির সামনে কিছু মাস্ক ঝুলানো রয়েছে।

এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু খেলার সম সমগ্রী --

দুটি দোকান এখানে খোলা অবস্থায় রয়েছে।

দোকানটির সামনে অনেকগুলি পিচবোর্ড বাক্স রাখা রয়েছে।

এখানে কিছু গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে দুর্গাপুজোর দশমীর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

ভেতরে মা দুর্গার হাত দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে কিছু বাড়ির দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

কিছু পরিমাণ বাইক এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে।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

কিছু মাছ ব্যবসায়ী এখানে মাছ কাটছে।

একটি নীল রঙের টুল এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে।

উপরে দুটি লাইট জ্বলতে দেখতে পাওয়া যাচ--

একজন ব্যক্তির ফোটোতে মালা দেওয়া রয়েছে।

প্যান্ডেলটির সামনে বিভিন্ন ধরনের বেলুন লাগানো রয়েছে।

একটি সরস্বতী ঠাকুরের ফটোতে মালা দেওয়া রয়েছে।

এখানে একটি স্টেশনের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানটিতে তিনজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে।

একটি যীশুখ্রীষ্টের মূর্তি এই ছবিতে দেখা যাচ্ছে।

একটি দোকান পাশে দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি মাঠের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

স্টোরটির নাম কসমো বাজার লেখা রয়েছে।

এখানে একটি চশমার দোকানের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

সেলফগুলির ওপর অনেকগুলি বই রাখা রয়েছে।

দোকানটির সামনে দুটি স্প্রিড ব্রেকার দেখতে পাওয়া যাচ্ছে।

একটি টোটো এই ছবিতে লক্ষ্য করা যাচ্ছে।

পাশে কিছু বিল্ডিং এখানে দেখতে পাওয়া--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

ঘরটির মধ্যে একটি ইলেকট্রিক বাল্ব জ্বলছে।